এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি মেলা বসেছে পাশে একটি ঘর আছে সেই ঘরের ছাদে একটি লাল কালার এর কাপড়।

দেখা যাচ্ছে যে একটি পাহাড় পাহাড়ের ওখানে কি কুয়াশা আছে এখানে কয়েকটি গাছ দেখা যাচ্ছে ।

হেঁটে যাচ্ছে। সামনে অনেক গাছপালা দেখা যাচ্ছে। সামনে একটি ঘর রয়েছে।

এক অনেকগুলি গাছ দেখা যাচ্ছে .টি.এম. এর উপরে একটি লেখা আছে স্টার্ট ব্যাংক এটি--